যার নাম দেখাচ্ছে অ্যাপোলো এখানে ।

অনেক রোদ পড়েছে ।

এখানে অনেক গুলি লোক কে লক্ষ্য করা যায় ।

দরজার রং হলো ।

ছে এবং কিছু কিছু কোনো মাছ ও দেখতে পাওয়া যাচ্ছে ।

এবং বাড়িটির রং হলো মেরুন এবং হালকা হলুদ ।

সারা বাড়িটিতে খুব সুন্দর ভাবে রোদ পড়েছে ।

লক্ষ্য করা যাচ্ছে এবং তার হাতে একটি ব্যাগ আছে।